রেস্টুরেন্ট -টির বাইরে দুইটি বাইক রাখা আছে

বাজারটির পিছনে একটি বিল্ডিং আছে।

ঘরের ভিতরে চেয়ার টেবিল রাখা আছে।

বিল্ডিংটির ভিতরে লাইট লাগানো আছে।

বিল্ডিংটিতে একটি বড় টায়ার রাকা আচে।

ঘরটির ভিতরে তিনজন লোক টেবিল টেনিস খেলছে।

এখানে একটি সবজির বাজার দ্যাখতে পাচ্ছি।

মাছগুলো একটি পলিথিনের ব্যাগে রাখা আছে।

এহানে একটি হেল্থ সেন্টার দেখতে পাচ্চি।

এখানে একটি বড় সড়ক দ্যাখতে পাচ্চি।

সড়কটি হলুদ ও কালো ডিভাই কালো রঙের ডিভাইডার দিয়ে ভাগ করা আছে।

এহানে একটি বিল্ডিং দেখতে পাচ্চি।

দোকানটির ভিতরে একজন লোক দাঁড়িয়ে আছে।

দোকানের ভিতরে শোকেসের উপরে ডিবা রাখা আছে।

এখানে একটি চা'র দুকান দেখতে পাচ্ছি।

দোকানটির বিতরে বিস্কুট রাকা আচে।

ঘরটির ভিতরে টেবিলের উপরে একটি কেক রাখা আছে।

একটি সাইনবোর্ডে স্কার কনক্রিট লেখা আছে।

এখানে একটি ঘরের ভিতরে কার্পেট ম্যাট ব্ল্যাঙ্কেট ইত্যাদি রাখা আছে।